এটা কোন চা হতে পারে। ই বা শুভ হতে পারে। চামচ দেখা যাচ্ছে। এ সামনে অনেক রকমের।

এ এ সামনে কিছু প্যাকেট দেখা যাচ্ছে সাদা রঙেরঊম তারপরে এটা হচ্ছে প্লেট রাখা আছে ।

নাম্বার প্লেটটা ঠিকঠাক আ দেখতে পাচ্ছি না আর উ দুজন ভালো করে ধু--

মেয়ে এবং ছেলে সবাইকে সো-এ-এ- সবাই মনে হয় উমমম কোথাও যাবে।